একটি চকলেটের বয়াম রয়েছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানে র‍্যাক এর মধ্যে অনেকগুলো জিনিস খুব সুন্দর করে সাজানো আছে।

রাস্তার সামনে একটি লোক বাইক নিয়ে দাঁড়িয়ে হেলমেট মাথায়।

নদীতে অনেক জল রয়েছে।

দূরে কিছু বাড়ি দেখতে পাচ্ছি।

সিঁড়িগুলোতে নীল রঙের পোস্টার লাগানো।

সাদা ড্রেস পরা বুকে তাদের একটা মাকস রয়েসে।

পাশে ফুলের গাছ রয়েছে এবং চারপাশে খুব সুন্দর সবুজ গাছপালা।